ছবিটি তোলা হয়েছে একটি গাড়িকে নিয়ে এবং গাড়িতে একটি জায়গায় ডেন্ট আছে সেই কারণে গাড়িটিতে কিছু মিস্তিরি সেখানে রং করে স্টিকারিং করছে ।

ছবিটি তোলা হয়েছে স্পা এন্ড সেলুন কে উপলক্ষ করে এবং এই দোকানের গেট -এর সামনে একজন ছেলে দাঁড়িয়ে ছবিটিতে পোজ দিচ্ছে। এবং সামনেই একজন ফিল্ম ষ্টার এর ব্যানার টাঙানো রয়েছে।

ছবিটি তোলা হয়েছে একটি বাজারকে উপলক্ষ করে এবং সেখানে একজন বিক্রেতা অনেকরকম সবজি নিয়ে এবং চালডাল নিয়ে সেখানে বসে আছে এবং সেখানে ওজন মাপার যন্ত্রও আছে।

সেই ফোয়ারাটি থেকে অনেক জল চারিদিকে ছড়াচ্ছে এবং এক সাইড - এ পুরো জঙ্গল আছে বললেই চলে এবং অপর প্রান্তে বিল্ডিং রয়েছে।

প্রত্যেকটা রাস্তার সাইড -এ এরম ঝাউ গাছ রয়েছে।

দূর থেকে তোলা এই ছবিতে পাহাড়টিকে দেখে খুব সুন্দর লাগছে এবং ছবিতে আরো জিনিসটা ফুটে উঠেছে এবং দিনের বেলায় এই ছবি--

এটি একটি মেইন রোড এর গলি এবং মেইন রোড থেকে একটা গাড়ি পাস করছে।